এটি হচ্ছে-এ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ । এই কলেজ -টির আমরা একটি দিক দেখতে পাচ্ছি-ই।

আমরা সামনে একজন মহিলাকে বক্তৃতা দিতে দেখতে পাচ্ছি এবং তার ঠিক পেছনেই আমরা যীশু খ্রিস্টের একটি মূর্তি দেখতে পাচ্ছি।

ও লাইট দিয়ে একটি গেট-ও বানানো হয়েছে সম্ভবত কোনো উৎসবের জন্য কিছু ছেলেমেয়েকেও আমরা দেখতে পাচ্ছি।